এই সবিটিতে দেখতে পাওয়া যাইচ্ছে যে এখানে একটি চা বাগান দেখতে পাওয়া যাইচ্ছে।

বাইকের পাশে একজন মানুষও দ্যেখতে পাওয়া যাচচে।

এখানে অনেকগুলা ইঁটও দেখতে পাওয়া যাইচ্ছে ।

এখানে রাস্তায় একটি লোক ফলের দুকান নিয়ে বসে আসে।

এখানে অনেকগুলো মোটরসাইকেলও দেখতে পাওয়া যাচ্ছে।

দুইজন লোকের টিশার্ট ছিল কালো রঙ্গের ও একজনের ছিল সাদা রঙ্গের।

এখানে অনেকগুলু বাড়ি ঘরও দেখতে পাওয়া যা--

চেয়ারের -এর উপরে দুইজন পুরুষ ও একজন মহিলার ছবি দেখতে পাওয়া যাইচ্ছে।

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটি বেডরুম দেখতে পাওয়া যাচ্চে।

এহানে অনেকগুলো প্রজেক্টর রাহা আসে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে জিমের গর দেখতে পাওয়া যাচ্চে।